একটা বসার জায়গা আছে। দূরে রেলিং আছে। আ অনেক গাছের অনেক পাতা দেখা যাচ্ছে।

এখানে দূরে মন্দির দেখা যাচ্ছেএএ। মন্দিরের রং --

একটি ব্লু আছে একটি কমলা রঙের আরেকটি হলুদ রঙের। মন্দিরের দুই পাশে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে। সামনে একটা নদীর জল আছে।

এটি একটি কোচিং সেন্টার এখানে অনেকে পড়াশুনা করছে। অনেক বয়স্ক মহিলা এবং অনেক ইয়ং ছেলেমেয়েদেরও দেখা যাচ্ছে। অনেকগুলো চেয়ার আছে। দুজন মেয়ে আছে।

একজন ছেলে আছে যারা পড়াশুনা করছে। আরেকজন ছেলে টিচার আছে। উনি পড়াচ্ছেন হোয়াইট বোর্ড -এ একটুউউউ ছোট ফ্যান চল --

অ্যাঅ্যাঅ্যা এখানে অনেকগুলি ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে। পরিষ্কার একটা রাস্তা দেখা যাচ্ছে। এরোপ্লেন -টিকে চলতে দেখা যাচ্ছে। এরোপ্লেন -টির দুটি চাকা দেখা যাচ্ছে। অ্যা উমমমমম এরোপ্লেন -টির সামনে অনেকগুলো জানলা দেখা যাচ্ছে চ্ছে।

দেখা যাচ্ছে। আ আ আ অনেক খবরের কাগজ দেখা যাচ্ছে। অনেকগুলি কালো জাম এক সাথে এক জায়গায় গুচ্ছ করে রাখা হয়েছে।

আআআ একটি মহিলাকে দেখা যাচ্ছে সবুজ শাড়ি পরে। একটি বিল্ডিং -এর কনস্ট্রাকশন -এর কাজ চলছে।

এখানে একটি এ.টি.এম দেখা যাচ্ছে। এ.টি.এম -এর ভেতর অনেকগুলি লোক টাকা তুলতে এসেছে। একজন পুলিশ দেখা যাচ্ছে। এ শাটার দেখা যাচ্ছে।

এটা একটিইইই ক্যাফেটেরিয়া এখানে চারটি চেয়ার একটি টেবিল দেখা যাচ্ছে। একটি রিসেপশনিস্ট -এর বসার বা দাঁড়ানোর জায়গা দেখা যাচ্ছে।

একটি রেললাইন অনেকগুলি তার আছে। নিচ দিয়ে রেললাইন চলে গেছে। ওটার সামনে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে। দুপাশে আরো দুটি বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা গলি দেখা যাচ্ছে। একটি নীল সাদা রঙের বাড়ি। বাড়ির দেওয়ালে অনেক কিছু লেখা। বাড়িতে--

এটি সিনেমা -র বইয়ের দোকান মে বি এখানে অনেকগুলি পোস্টার লাগানো আছে। সাউথ ইন্ডিয়ান পাশে একটি কিছু সেন্টার আছে। একটি লোক ওই তেজা বুক স্টল এ দাঁড়িয়ে আছে। ভিতরে একজন মহিলা আছে।

এখানে একটি ব্রীজ দেখা যাচ্ছে। ব্রীজ -টি ব্লু কালার -এর। আর নীচে অনেএএএএএকটা জল দেখা যাচ্ছে এবং অনেক নোংরা।

এটি একটি বড়ো রাস্তা। রাস্তার দু একপাশে অনেকগুলি বাইক লাইন দিয়ে দাঁড় করানো আছে। দূরে একটি --

এখানে উম পরিষ্কার-পরিছন্ন জায়গা দেখা যাচ্ছে। দুটি নীল রঙের ডাস্টবিন দেখা যাচ্ছে। অনেক বাইক দেখা যাচ্ছে। দুটি বাইক ওপর দুটি লোক বসে আছে। লাল রঙের একটি গাছে ফুল দেখা যাচ্ছে। অনেক সবুজ গাছপালা রয়েছে।